লোকজন আছে এখন ভুলভাল রাস্তায় চলে যাচ্ছে তারা খেলাধূলা করুক ।

ওখানে একটা বড় লায় রাস্তা আছে ।

এটা মনে হচ্ছে এটাতো আমাদের কোলাঘাট -এর লরি লরি সব বড় বড় লরি যায়। এখান দিয়ে দীঘার দিকে যাওয়া যায় যেমন পাঁশকুড়ার দিকেও আসা যায় ।

উম এটা মনে হয় কোনো একটা শপ আছে বুঝতে পারছি না শপ -টা কি আছে হ্যাঁ ও--

এখানে-এ সুন্দর একটা স্টেচ মতো করা গনেশ ঠাকুরের মূর্তি আছে সব হু --

এটা মনে হয় কিছু একটা কম্পিটিশন হচ্ছে স্কুল -এর বা পাড়ার কোনো ।

অ্যা পুলিশ -টা আমাদের অনেক সাহায্য করে ইনফর্ম দেওয়ার পর ।

এরপরে একটা ল্যাম্প পোস্ট আঁকা আছে ল্যাম্প পোস্ট পোস্ট তৈরি হয় ।

স্টেশন করা আছে এতো বড় স্টেশন হল জংশন ট্রেন ট্রেন -এ যাওয়া একদিক দিয়ে সুবিধা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে ।

এটি নীল কালার বিশ্ব বাংলার মনে কোন একটা কিছু আছে।